বাংলা বদ্বীপটি কয়েক সহস্রাব্দ ধরে ঘন জঙ্গল ও জলাভূমির দ্বারা গঠিত হয়েছে এই অঞ্চলের একটি বড় অংশ সুদীর্ঘ সময় ধরে এভাবেই স্থায়ী ছিল এরপর মানুষের পদচারণায় জঙ্গলের ক্ষতি সাধিত হয় তবে মানুষ ঠিক কবে প্রথম বাংলায় প্রবেশ করে সে ব্যপারে গবেষকদের মধ্যে ঐকমত্য নেই থরের অভাবে প্রাচীন বাংলার মানুষ সম্ভবত কাঠ ও বাঁশের মতো উপকরণ ব্যবহার করত যা সময়ের সাথে সাথে টিকে থাকতে পারে নি আমার কোনও কাজ নেই ওখানে জান তো আমার ওখানে কোনও কাজ নেই আজ থেকে কাজ করছিলাম সকাল থেকে দুপুর অবধি কাজ তারপর সারাক্ষন ওখানে বসে থাকো সারাক্ষন আর ওখানে খাওয়া দাওয়া সব free ওহ brainview ওটা হ্যাঁ brain view তে খাওয়া দাওয়া আমাদের দের সব মানে সকাল বেলা থেকে শুরু করে রাত্রিরের খাওয়ার পর্যন্ত সব free চা থেকে শুরু করে dinner lunch সব free খাও দাও আর বসে থাকো দুপুরের পর থেকে কোনও কাজ নেই দুটো ফুটোর পর থেকে আর কোনও কাজ নেই এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো ওই time এ আমি আমার বাকি কাজ গুলো control করছি বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ, একদম best সকালটা দুপুর পর্যন্ত কাজ করলে দুপুর বেলার পর থেকে আমার এইসব ID ফাইডি create হচ্ছে ঠিকাছে। এদিকে আমার সব কিছু problem solve হচ্ছে ঠিকাছে। আহ তো আমি সবগুলো free এবং makeup ও করতে পারছি উম তো আমার চলে যাচ্ছে মানে এরম করলে আমার মনে হচ্ছে এইটাই best

দেখো কনটা করলে কি হয়, যেটা ভালো বুঝবে। হুম আর একটা part time কাজ আছে ওটাও আহ start হবে দু এক দিনের মধ্যে থেকে হম তো ওটা নিয়েও এবারে কথা বার্তা চলবে ঠিকাছে দেখা উহ তো ভালোই লাগছে ঠিকাছে খারাপ লাগছে না। Hospital তো অনেক কিছু medical জানাও যাচ্ছে অসুবিধা থাকবে না আর নিজেদের কোনও problem হলে হুম বুঝতে পারছো তো কোনও problem থাকবে না দেখি এবারে কি হয় এখন তো EMI গুলো শোধ করতে হবে এবারে যে আপনারা দিঘায় গেলেন আবিষ্কারগুলো প্রমাণ করে যে, অঞ্চলটি ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র যেখানে লোহা গলানো এবং মূল্যবান পাথরের পুঁতির মতো শিল্প ছিল মাটি ও ইট প্রাচীর নির্মাণের জন্য ব্যবহৃত হত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 বাংলার প্রাচীন অঞ্চলগুলো হচ্ছে ভাগীরথী-হুগলী অববাহিকা ভাষাগতভাবে, এই ভূখণ্ডের প্রাচীনতম জনগোষ্ঠী হয়তো দ্রাবিড় ভাষায় কথা বলত যেমন কুরুক্স বা সম্ভবত অস্ট্রোএশীয় ভাষায় কথা বলত যেমন সাঁওতাল পরবর্তীকালে তিব্বতী বার্মানের মতো অন্যান্য ভাষা পরিবারের লোকেরা বাংলায় বসতি স্থাপন করে সপ্তম খ্রিস্টপূর্বাব্দের দিকে বাংলাদেশের পশ্চিমাঞ্চল মগধের অংশ হিসেবে ইন্দো আর্য সভ্যতার অংশ হয়ে উঠেছিল সপ্তম খ্রিস্টপূর্বাব্দের দিকে বাংলাদেশের পশ্চিমাঞ্চল মগধের অংশ হিসেবে ইন্দো-আর্য সভ্যতার অংশ হয়ে উঠেছিল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

নন্দ সাম্রাজ্য ছিল বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় যুগ প্রাচীন গ্রিক ইতিহাসে বাংলাকে গঙ্গারিডাই এবং মগধকে প্রাসি হিসেবে উল্লেখ করা হয়েছে গ্রিক ইতিহাসে এই সংযুক্ত রাজ্যকে গঙ্গারিডাই ও প্রাসি বলে উল্লেখ করা হয়েছে তিনি দক্ষিণ ভারতের কলিঙ্গ ও অশ্মক এ রাজ্য দুটো জয় করেছিলেন অশ্মক হচ্ছে মহারাষ্ট্রের পূর্ব অংশে একটি প্রাচীন রাজ্যের নাম পরে তাকে অনুসরণ করে পশ্চিম ভারতের রাজারা বিরাট ও দক্ষিণ ভারতের রাজারা সম্রাট উপাধি গ্রহণ করে মহাপদ্ম নন্দের পর ক্ষমতায় আসীন হন তার পুত্র ধননন্দ বা উগ্রনন্দ ধননন্দের সময় রাজ্যে ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি দেখা দেয় উগ্রনন্দের বা ধননন্দের সময় গ্রিক সম্রাট আলেকজাণ্ডার ভারতবর্ষ আক্রমণ করেন কিন্তু উগ্রনন্দ একটি বিরাট সেনাবাহিনী নিয়ে আলেকজাণ্ডারের মোকাবিলার জন্য প্রস্তুত হন

শশাঙ্ক ছিলেন মগধের গুপ্ত সম্রাট মহাসেন গুপ্তের একজন সীমান্তবর্তী মহাসামন্ত মহাসেন গুপ্তের পর তিনি বাংলার ক্ষমতা দখল করেন এবং গৌড়ের কর্ণসূবর্ণে তার রাজধানী স্থাপন করেন এ সময় উত্তর ভারত দখলের জন্য বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে তীব্র প্রতিদ্বন্দিতা শুরু হয় মালবের রাজা দেবগুপ্ত মৌখরী রাজা গ্রহবর্মণকে পরাজিত করে কনৌজ দখল করেন কিন্তু একই সময় পুষ্যভূতির রাজা রাজ্যবর্ধন দেবগুপ্তকে আক্রমণ করে তাকে পরাজিত করেন এ সময় শশাঙ্ক কনৌজ আক্রমণ করেন তিনি কনৌজের অধিকারী রাজ্যবর্ধনকে পরাজিত ও নিহত করে ক্ষমতা দখল করেন রাজ্যবর্ধনের মৃত্যুর প্রতিশোধ গ্রহণের জন্য তার ভাই ও উত্তরাধিকারী হর্ষবর্ধন এক বিপুল বাহিনী গঠন করেন শশাঙ্ক হর্ষবর্ধনের সাথে সর্বশক্তি দিয়ে লড়াই করেন

ছয় বৎসর ধরে রক্তক্ষয়ী সংগ্রাম করার পর শশাঙ্ক শেষ পর্যন্ত পরাজিত হন হর্ষবর্ধন বাংলার রাজধানী গৌড় দখল করে নেন পাল সাম্রাজ্যের যুগ ছিল বাংলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল যুগ একারণে পাল শিলালিপিতে বরেন্দ্রকে জনকভূ বা রাজ্যাম পিত্রাম বলা হয়েছে পাল সাম্রাজ্যের রাজাগণ ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী পাল রাজাগণ ছিলেন প্রথমত বৌদ্ধধর্মের মহাযান ও পরবর্তীতে তান্ত্রিক শাখার অনুসারী পাল বংশীয় রাজাগণ উত্তর ভারতের রাজনৈতিক কেন্দ্রভূমি কনৌজ দখলের জন্য রাজপুতানার গুর্জর এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূটদের সাথে এক প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হন এই ভয়ঙ্কর ও ত্রিপক্ষীয় যুদ্ধ পরবর্তী দুই শত বৎসর অব্যাহত থাকে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা গোপাল তিনি কনৌজের আয়ুধ বংশীয় রাজা বজ্রায়ুধকে পরাজিত করে কনৌজ দখল করেন কিন্তু গুর্জর রাজা বৎসরাজের নিকট তিনি পরাজিত হন

তিনি উত্তর ভারতে আক্রমণ করেন এবং গুর্জর রাজা নাগভট্টকে পরাজিত করে কনৌজ দখল করেন তিনি সমগ্র উত্তর ভারতব্যাপী বিশাল সামরিক অভিযান প্রেরণ করেছিলেন। কিন্তু এ অঞ্চলগুলো তিনি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন নি ধর্মপাল সেনাপতি লাউসেনের নেতৃত্বে রাষ্ট্রকূট রাজাকে পরাজিত করে উড়িষ্যা পুনর্দখল করতে সক্ষম হন এই ঘটনাটি তৎকালীন বিখ্যাত মহাকাব্য ধর্ম মঙ্গলে উল্লেখ আছে এই ঘটনাটি তৎকালীন বিখ্যাত মহাকাব্য ধর্ম মঙ্গলে উল্লেখ আছে বিন্ধ্যা পার্বত্য অঞ্চল বিজয় করে তিনি মালব ও গুজরাত দখল করেন কিন্তু এ অঞ্চলগুলো পরবর্তীতে তিনি মিহির ভোজমিহির ভোজের কাছে হারিয়ে ফেলেন দেবপালের দাক্ষিণাত্য অভিযান সফল হয়েছিল তার নির্দেশে ভ্রাতা জয়পাল রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ষকে পরাজিত করে উড়িষ্যা পুনর্দখল করেন এরপর উড়িষ্যা চিরস্থায়ীভাবে পাল সাম্রাজ্যের শাসনাধীনে ছিল পাল সম্রাটগণ বহু বৌদ্ধবিহার ও ধর্মীয় পীঠস্থান নির্মাণ করেছিলেন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

পরবর্তীতে পালগণ হিন্দুদের বৌদ্ধধর্মে আকৃষ্ট করার জন্য তান্ত্রিক বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেন ঠিক আছে driver সাথে যাবো drive এর হাতে হাতে করবো কারন এগুলো কেন বলছি আমার টাকার দরকার আছে আমার ইএম আই দেওয়ার চাপ আছে আছে তো হ্যাঁ কিন্তু সাহিল জেদ ধরে বসে আছে না না ও আমার বন্ধু যেই আমি ঢুকে গেছি এখন ও বলছে ওসব ছাড় এখন তুই ওখানেই ঢোকা আমি বললাম দেখ ভাই টাকা যার দরকার থাকবে না সে যেটা পাবে first এ সেটাই লুটে নেবে হ্যাঁ এবারে এমন কাজ দিল সেটা পারবো না তুই আমি ঠিক আছে বেশি দিন করতে দেয় তাই সেটা করবি না আলাদা ব্যাপার কিন্তু normal কাজ যেটা করা যায় সেগুলো তো করতেই পারি না ঠিক আছে চল অনেক রাত হয়ে গেছে চল ঘুমিয়ে পর এখন good night কালকে কথা বলবো কেমন ঠিক আছে ঠিক আছে চল রাখছি হ্যাঁ good night হুম good night hello সালামু আলাইকুম য়াআলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। য়াআলাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন? আমি ভালো আছি আপনি কেমন আছেন? আল্লাহামদুল্লিয়া কি করছেন? আমি কিছু করতেছি না বসে আছি আপনি কি করতেছেন office ছিল আজকে? আজকে office ছিল সারাদিন খাটাখাটনির পরে যে বাসায় এসে ক্লান্ত অরিজিৎ সিংহ এর গান শুনতে ছিলাম। ও আচ্ছা তো office এ কাজ কেমন চলতেছিলো? কাজ তো চলে প্রতিদিন যেমন চলে আজও তেমন চলছে আপনার কি অবস্থা।

আমারও একি অবস্থা সবসময় চাপের মধ্যেয় থাকতে হয় তো তার মাঝখানেও একটু আহ নিজের জন্য time বের করতে হয় নাহলে দম হাঁপাই যাই আপনি কি করেন। আমিও same ভাবেই আছি time বের করে টুকটাক একটু নিজের প্রতি খেয়াল রাখতে হয় নাহলে তো ভালো থাকা যায়না। হ্যাঁ সেটাই আসলে মানসিক শান্তির একটা ব্যাপার থাকে যেটা মানসিক একটা free time খুবই দরকার হয় যখন কাজ শেষ করে বাসায় আসি। আসলেই শান্তিই হল জীবনের অনেক বড় কিছু। তো এই মুহূর্তে আপনি যখন বাসায় থাকেন আহ office শেষ করে আসেন তখন কি কি করেন মানে কিভাবে আপনি খোঁজেন। আমি গান শুনি মুভি দেখি। রান্নাবান্না করতে হয়. না না রান্নাবান্না সব ওখানেই office থেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা তিন বেলা। আর অনেকেই হচ্ছে রান্নাবান্না করতো রান্নাবান্নার মাঝখানে হয়তো নিজেকে একটু ব্যাস্ত রাখে তখন অনেকে ভাল্লাগে আর কি। না রান্নাবান্না আমার করা লাগেনা। এমনিতে বাইরে ঘুরতে যাওয়া হয়। বাইরে ঘুরতে যাওয়া বলতে হ্যাঁ মাঝে মাঝে বাইরে ঘুরতে যায় কোনো কাজ থাকলে যাই আর একজন প্রিয় মানুষ আছে তার সাথে দেখা করতে যায়। আসা করো এটা একদম আহ খুব সুন্দর একটা কথা প্রত্যেকটা মানুষের একটা প্রিয় মানুষ থাকা দরকার ভালো ভালো থাকাটা আশা করে তাইনা। অবশ্যই এখন একটু ঝগড়া হয়েছে দু এক দিন একটু কথা off থাকবে। আচ্ছা এটা কোন ব্যাপার নায় ঝগড়া একটু ঝগড়া করবেন একটু মিটমাট করবেন এইভাবেই তো চলবে আবার totally কথা বন্ধ করে দিয়েন না। না মাঝে মাঝে নিজের অস্থিত্ব নিজের অনুপস্থিতিটা একটু বোঝাইতে হয় এজন্য contact টা off রাখতে হয় আচ্ছা আপনারা কিন্তু এটা এই দিক থেকে একটু কঠিন হয়ে যান। হ্যাঁ ঠিকই বলেছেন। আপনারা হচ্ছেন এই দিক থেকে খুব কঠিন হয়ে যান যে মানে আপনাদের উপস্থিতিটা মানে অনুপস্থিতটা বোঝানোর জন্য আপনারা কিন্তু একটু কথা না বলে থাকেন বা একটু ইচ্ছা করেই এমন করেন। এটাই সম্পর্কের একটা নিয়ম রাখতে হয় মাঝে মাঝে। তো এমনিতে তো সবকিছু ঠিকঠাক আছে তাইতো হ্যাঁ আল্লাহামদুল্লিয়া তারপর আপনাদের আপনার কি খবর আমার হচ্ছে আমি হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে মানে হয় যে বাইশ ঘন্টায় ঝগড়া করি দুই ঘন্টা এক ঘন্টা ভালো থাকি। এই বাহ কি সুন্দর একটা মানে নিজের একদম বৈশিষ্টটা তুলে ধরলেন আপনি আপনাকে salute আপনি পারবেন। আমি আমি সত্যিই মানতে পছন্দ করি সত্যি বলতে পছন্দ করি হ্যাঁ ঝগড়া করেছি ঝগড়া ঝগড়া হয় স্বাভাবিক হবেই তো আসলে মাঝে মাঝে মানে একটু ভালো লাগার জন্য ইচ্ছে করে ঝগড়া করি। আমি অবাক হচ্ছি

ঝগড়া করা হচ্ছে মনের অনেক কথা বাইরে চলে আসে তাও নিজের অনুভূতি গুলো একটু ভালো করে বোঝানো যাই তখন দেখা গিয়াছে যে একটু একটু নরম থাকে তখন একটু কিছু বল্লে কিছু বলেনা ওই ওই সময়টাকে হচ্ছে।

হ্যাঁ সেটাই ঠিকই বলেছেন ভালো বলেছেন তারপর বলেন কি কি করতে পছন্দ করেন আপনার বিনোদন জগতের কি কি পছন্দ যখন বন্ধ থাকে বা office শেষ করে আসি তখন হচ্ছে বাসায় আহ টুকটাক কাজ থাকে তারপর হচ্ছে আম্মু কিছু সাহায্য করি. ঘরের অনেক কাজ থাকে নিজের একটু take care করি। সারাদিন এতো কথা বলতে হয় বাসায় এসে আমি একদম চুপ হয়ে যাই আর কথা বলতে ইচ্ছে করেনা। আচ্ছা আচ্ছা কি করেন আপনি যে এতো কথা বলতে হচ্ছে। আমার কাজটা হচ্ছে সারাদিন কথা বলতে হয় তারপর উপরে যে sir রা থাকে তাদের সাথে তাদের তাদেরকে মানে কিছু document বোঝাই দিতে হয় বা একটু ভুল হলে দেখা গিয়েছে আমারি করতে হয় আরকি।

উহ customer supports service নাকি।

হচ্ছে আপুদের সাথে time সময় কাটাতে অনেক পছন্দ আর সব থেকে best friend আমার ভাল একটা বন্ধু হচ্ছে আমার আম্মু সারাদিন শেষে মানে তার সাথে কথা বলে দেখা গেছে যে আমি অনেকটা হাল্কা মনে করি নিজেকে। না এটা ভালো পরিবারের সাথে সময় কাটানো এটা সবার সৌভাগ্য হয়না। সেটাই এইজন্য আমি আমার সময়টাকে হচ্ছে এই মূল্যবান সময়টুকু যতটুকু আমি পাই হচ্ছে আম্মুর সাথে কাটানোর চেষ্টা করি তারপরে হচ্ছে ঘোরাফেরা হয় মাঝেমাঝে যেখান বন্ধ থাকে। বা ইচ্ছা করে একদিনের ছুটিনি নিয়ে তারপরে হচ্ছে ঘুরতে যাই এইতো এই সপ্তাহের মধ্যে রবিবার হচ্ছে নানুর বাসায় বেড়াতে গেয়েছিলাম মানে কোনো চিন্তা ভাবনা ছাড়াই সবাই হুটহাট করে।

আচ্ছা অনেকদিন পরে হচ্ছে আমরা একসাথে হইছি মামা খালামণিরা তারপরে আপু আছে দুলাভাই ছিল তো অনেকটা মজা লাগছে হচ্ছে অনেকদিন পরে সবাই একসাথে অনেকগুলো কথা জমে আছে তো ভালোলাগা কাজ করে।

আমি আগে যেতাম এখনতো সুযোগ পাইনা সেভাবে। তো আমার মনে হয় নিজেকে একটু ভালো রাখার আর সুযোগটা করে নিতে হয় আর কি। সপ্তাহে সপ্তাহে একদিন আমার weekend আছে আমি মাসে চার দিন ছুটি কাটায়।

তবে সেভাবে যাওয়া হয়না। আমার মনে হয় যে আমি হয়তো নতুন নতুন জায়গায় ঘুরলে নতুন নতুন মানুষের সাথে মিশলে আমার অনেক ভালো লাগে মানে একদম ছোট থেকেই এই অভ্যাসটা আমার। এটা একটা ভালো অভ্যাস এটা ভালো অভ্যাস এটা মনটাও ভালো থাকে বিনোদনও হয় সবি ভালো থাকে আচ্ছা আপনার ইএ আমাদের যে চারপাশে বিনোদন চলছে আমাদের বিনোদন জগৎ cinema movie গান এগুলোর মধ্যে কি পছন্দ আপনার পছন্দ হচ্ছে আমি যখনই সময় পাই youtube এ short video থাকে না short film গুলা

আর ওই গুলা পর্ব গুলা কিছু একসাথে দেখার চেষ্টা করি যেমন কিছুদিন আগে হচ্ছে কারাগার বের হইছিলো চঞ্চল চৌধুরী কারাগার টু তার অর্ধেক দেখা হইছে আর একটা দেখা হয়নি তারপর হচ্ছে। আর গান শুনি আমি গান শুনতে অনেক পছন্দ করি। আচ্ছা আচ্ছা আমার গান শুনতে ভাল্লাগে আমিও প্রত্যেকটা series প্রত্যেকটা নতুন movie আসলেই দেখে ফেলি আগে। movie দেখা হয় তামিল movie কিছু দেখা হয় তারপর thriller type এর কিছু bonus একটা ও ছবি দেখতে অনেক পছন্দ করে তো ও যখন বাসায় আসে তখন ওর সাথে TV তো দেখা হয় বা phone দেখা হয় একসাথে যেখান থাকি। আচ্ছা আচ্ছা না এটা ভালো পাঠান ছবিটা দেখতে পেরেছেন এখনো। না পাঠানটা এখনো দেখা হয়নি শুধু মানে দুইটা গান শুনছি আমি বিশেষ আমাকে ভালো লাগেনাই সবাই অনেক। যেন react দেখতেছে তো এই জন্য আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে আমি দেখবো একটু সময় করে দেখি। আচ্ছা আচ্ছা আপনি react দেখেই ছবি দেখবেন না আচ্ছা হ্যাঁ আমি আগে হচ্ছে দেখবো তারপরে হচ্ছে সবাইকে বলব।

ছবিটা অনেক অনেক সুন্দর হইছে আপনি দেখে নিয়েন

আচ্ছা আচ্ছা তাহলে তো খুব ভাল হত আর

picture যেইদিন release হয়েছে সেইদিনই দেখছি আচ্ছা তো আর আর নতুন নতুন কি movie বের হয়েছে নতুন movie বলতে পাঠানটা দেখলাম তামিল একটা movie আছে রিজয়ের রিজয়ের একটা movie হলো আপনার আহ WarIssue movie ঐটা দেখতে ছিলাম আরও দেখতেছিলাম। এমনিতে আঁ বইটই পড়া হয় গল্পের বই।

সেরকম আরও যখন আর একটু ছোট ছিলাম। পড়া হত আমি কি করতাম আমার এখনো কিন্তু অনেক পছন্দের ঠাকুমার ঝুলি তার পর হচ্ছে আপনার গোপাল ভাঁড় মানে ছোটবেলার এখনো সবকিছু আমার এখনো অনেক প্রিয় হয়ে আছে। আচ্ছা আচ্ছা না আসলেইতো ছোট বেলায় আমি আমি দেখতাম Tom and Jerry cartoon হ্যাঁ তখন tom and jerry cartoon টা ছিল best এখন হচ্ছে tom and jerry cartoon দেখে তারপর হচ্ছে আপনার কি মোটু পাতলু নতুন নতুন এমন কতগুলো বের হয়েছে সবকিছু তাদের বসে বসে আমিও দেখি। আচ্ছা আচ্ছা আমিও ভাল্লাগে আমারও বিনোদন ভাল্লাগে আর আমাদের হচ্ছে পয়লা ফেব্রুয়ারী থেকে একুশে বইমেলা শুরু হচ্ছে জানেন তো

না যাওয়া হয়নায় বইমেলায় আমি বাণিজ্য মেলাতেই গেলাম না একদম আমি যেখানে থাকি উত্তরাতে অল্প একটু দূরেই তো বাণিজ্য মেলা আমি তাই গেলাম না যাইতে পারিনাই সময়ের অভাবে যাওয়া হয়নি হ্যাঁ হুম একটা বয়সের পরে যে মানুষের টাকা থাকলেও ইচ্ছা থাকলেও সময়টা থাকেনা। অনেকে বলে যে যখন সময়টা থাকে তখনি বিভিন্ন problem থাকে যখনি তুমি আঁ সময় পাও তখনি তুমি নিজেকে ভালোবাসো

তো আসলেই আমাদের তখন আর ভালো থাকতে বা ভালো এই সময়টা আর হয়ে উঠেনা ইচ্ছা করেনা। সেটাই আসলে আমি ভাবতেছিলাম যে আহ friend দের সাথে একটু বইমেলাতে যাব কিন্তু সময় হয়ে উঠতেছে না যান ঘুরে আসেন ঘুরে এসে দেখেন আপনাদের এলাকা হল কোনটা

ডেমরাতে আচ্ছা আচ্ছা হ্যাঁ ডেমরাতো বেশি দূরে নয় যেতে পারবেন সমস্যা নেই তবে ঢাকায় যে jam যে রাস্তার অবস্থা বাবারে ভয় লাগে। কাছে ফিরতে হচ্ছে আমি ছোট ছোট যে restaurant থাকে বা ঘোরার কোনো জায়গা থাকে যেমন ধরেন আমাদের ডেমরাতে হচ্ছে সোনার গা আছে পানাম নাগরী আছে তারপরে হচ্ছে মুড়াপাড়া জমিদার বাড়ি আছে। এই এই জায়গাগুলা তে ঘুরি এই জায়গাগুলা ঘুব সুন্দর লাগে প্রকৃতির সাথে যে একটা ভাব ঐ জিনিসটা খুব ভালো করে উপলব্ধি করতে পারি। হ্যাঁ সেটাই আসলে আমাদের প্রত্যেকেই উচিত নিজেকে একটু ভালো রাখা ব্যাস্ত রাখা মাঝে মাঝে নিজেকে সময়ের একটু বিনোদনের মাঝে থাকা একটু গান শোনা একটু movie দেখা একটু ঘুরতে যাওয়া। একটু পরিবারকে সময় দেওয়া।

আসলেই সেটা পাওয়া যাই। জি ছোটবেলায় কি দেখতাম নানুর বাড়িতে বা দাদুর বাড়িতে হচ্ছে current চলে গেলে হ্যারিকেন জ্বালাইতো তখন তখন তো এতো কিছু charger ছিলোনা তো হ্যারিকেন জ্বালিয়ে সবাই একসাথে বসতাম। সবাইকে গল্প শোনানো হইত ঐ সময়টা এখনো অনেক অনেক বেশি মনে পড়ে যে ছোট্ট বেলাটা অনেক ভালো ছিল। আমরা হয়তো সেই সময়টাতে খুব ভালো একটা সময় কাটাইছি যেটা এখন অনেক মনে পড়ে মিনা cartoon মিনা cartoon দেখা ঐ cartoon তা থেকে অনেক বেশি অনেক কিছু শেখা যাই ছোটবেলায় বিনোদনটায় তো ওরকম ছিল আমাদের tom and jerry মিনা cartoon alpha alpha ছবি মানে বেশি আমাদের কিন্তু এত আধুনিক সমাজ ছিলনা।